আমরা জীবনের আশা বিসর্জন দিয়া প্রতিক্ষণে মৃত্যু প্রতীক্ষা করিতে লাগিলাম, আমার সহধর্মিনী সাথিয়ার আর্তিস্বরে হাহাকার ও শিরে করাঘাত করিতে লাগিলেন, তাহাকে তদবস্থা পন্ন দেখি দুই তনয় ও দুই কৃত বালক চিৎকার করিয়া রোদন করিতে লাগিল, গৃহিনী কাতর বচনে মুহুরমুহ বলিতে লাগিল নাথ আমরা মরি তাহাতে কিছুমাত্র খেদ নাই,

খুদ্র তরি ছিল তাহাতে আরহন পুর্বক প্রস্থান করিল, তখন আমি নিতান্ত নিরুপায় দেখিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া এক উপায় স্থির করিলাম, অন্য পথে দুটি অতিরিক্ত ছিল একের প্রান্ত জ্যেষ্ঠ পুত্রের অ জ্যেষ্ঠ কৃত শিশুর অপরতির প্রান্ত ভাগে কনিষ্ঠ পুত্রের অ কনিষ্ঠ কৃত শিশুর বন্ধক পুর্বক আমরা স্ত্রী পুরুষের একই এক্যের উপর প্রান্ত ভাগে একজন করিয়া আপনারে বুকে বদ্ধ করিলাম স্রোতের অনুবর্তি হইয়া ভাসিতে ভাসিতে চলিল, আমরা অভিমুখে নীত হইতেছি কিয়ৎক্ষণ পরে সূর্য দেবের আবির্ভাব ও বার্তার তিরোভাব হইল, তিরোভাব হইল, তিরোভাব হইল তখন দেখিতে পাইলাম যে গতিবেগে আমাদের দিকে আসিতেছে, বোধ হইল আমাদের উদ্ধরনের জন্য উহারা অই রূপ্রে আসিতেছিল তদ মধ্যে একখানি কর্ণ পুরের একখানি উদয় নগরের এই পর্যন্ত দুই বন বৃক্ষ পরস্পর অতি সন্নিহিত ছিল কিন্তু উল্লেখিত দ্বয় আমাদের নিকটে আসিবার কিঞ্চিত পুর্বে, আকস্মিক বায়রের পর সে পরস্পর অতিশয় দুরবর্তি হইয়া পড়িল, আমি এক দৃষ্টিতে নিরীক্ষণ করিতে লাগিলাম, দেখিতে পারিলাম কর্ণ পুরের কথস্থিত লোকেরা বন্ধন মোচন পুর্বক আমার গৃহিনী পুত্র ও ক্ষুধিত শিশুকে অন্য অন্য গর্ভ হইতে করিল কিঞ্চিত পরেই অপর আসিয়া আমাদের তিন জনের উদ্ধরণ করিল এই প্রদের লোকেরা যেরম

কিন্তু অপর অধিক তর রেগে যাইতেছিল সুতরাং ধরিতে পারিলেন না তদবধি আমার পুত্র ও প্রেয়সির সহিত বিজড়িত হইয়াছি মহারাজ আমার মত হতভাগ্য আর কেহ নাই, এই কথা বলিতে বলিতে সোমদত্তের নয়ন যুগল হইতে প্রবল বেগে বাস্প বাড়ি বিগলিত হইতে লাগিল, তিনি স্তব্ধ হইয়া রইলেন কিছুই বলিতে পারিলেন না, তখন বিজয় বল্লভ বলিলেন সোমদত্ত দৈব বিড়ম্বনায় তোমার জে শোচনীয় অবস্থা ঘটিয়াছে, তাহা শুনিয়া আমার হৃদয় অধিশুয় শোকাকুল হইতাছে ক্ষমতা থাকিলে এই দন্ডে তোমার প্রান দন্ড রহিত করিতাম তারপরে কি কি ঘটনা হইল সমোদয় শুনি উতসুখ জম্নিতেছে, সবিস্তার বর্ণন করিলে আমি অনুগৃহীত বোধ করিব সোমদত্ত বলিলেন মহারাজ, তারপরে কিছু দিনের মধ্যে কনিষ্ঠ তনয় শিশু সমবিব্যহারে নিজ বাড়ি প্রতি গমন পুর্বক কিঞ্চিত অংশে শোক সম্বরন করিয়া শিশু যুগলের লালন পালন করিতে লাগিলাম, বহুকাল অতীত হইয়া গেল কিন্তু গৃহিনী ও অপর শিশুযুগলের কোন সংবাদ পাইলাম না, কনিষ্ঠ পুত্রটির যত জ্ঞ্যান হইতে লাগিল, ততই সে জননীর ও সহোদরার বিষয়ে অনুসন্ধান করিতে আরাম্ভ করিল, আমার নিকটে স্ব কৃত জিজ্ঞাসার যে উত্তর পাইত, তাহাতেতার সন্তোষ জন্মিত না অবশেষে অষ্টাদশ বৎস বয়সে নিতান্তই অধৈর্য হইয়া আমার অনুমতি গ্রহন পুর্বক, স্বীয় পরিচারিকার সমুহ ব্যবহারে সে তাহাদের উদ্দ্যেশার্তে প্রস্থান করিল, ও চোখে অন্ধের জস্থি স্বরুপ আমার জীবনের একমাত্র অবলম্বন ছিল এই জন্য তাজাকে ছাড়িয়ে দিতে কোন মতে ইচ্ছা ছিল না, ততকালে এই আশঙ্কা হইতে লাগিল এই জন্মে গৃহিনীর ও জ্যেষ্ঠয় পুত্রের সহিত সমা গম হইবে তাহার আর আশা নাই আমার যেরূপ অদৃষ্ট হয়ত এই অব্দি ইহাকেও হারাইলাম মহারাজ ভাগ্য ক্রমে আমার তাহাই ঘটিয়া উঠিল, দুই বৎসর অতীত হইল তথাপি কনিষ্ঠ পুত্র প্রত্যাগমন করিল না আমি তাহার অন্বেশনে নির্গত হইলাম পাঁচ বৎসর কাল অবিশ্রান্ত পর্যটন করিলাম কিন্তু কোন স্থানেই কিছু মাত্র সন্ধান পাইলাম না, পরিশেষে নিতান্ত নিরাশ্বাস হইয়া হেমকূট অভিমুখে গমন করিতেছিলাম, জয়স্থলের উপকূল দৃষ্টিপথে ক্ষুধিত হওয়াতে মনে ভাবিলাম, এত দেশে পর্যটন করিলাম এই স্থানটি অবশিষ্ট থাকে কেন, এখানে যে তাহাকে দেখিতে পাইব তাহা কিছুমাত্র আশা ছিল না, কিন্তু নাদেখিয়া চলিয়া যাইতেও কোন মতে ইচ্ছা হইল না, এইরূপে জয়স্থলে উপস্থিত হইয়া কিয়ৎক্ষণ পরে এই ধৃত মহারাজের সম্মুখে আনিত হইয়াছে, মহারাজ আজ স্বায়ং কালে আমার সকল ক্লেশের অবশেষ হইবে যদি প্রেয়সী ও তনয়রা জীবিত আছে, ইহা শুনিয়া মরিতে পারে তাহা হইলে আমার আর কোন ক্ষোভ থাকে না, সোমদত্তের আখ্যান শ্রবনে নিয়তি দুঃখিত হইয়া বিজয় বল্লভ বলিলেন সোমদত্ত আমার মনে হয় তোমার মত হত ভাগ্য ভূমন্ডলে আর নাই অবিছিন্ন ক্লেশ কাল হরন করিবার নিমিত্তই তুমি জন্ম গ্রহন করিয়াছিলেন, তোমার বৃত্তান্ত আদ্যপান্ত শ্রবণ করিয়া শ্রবনোচর করিয়া আমার হৃদয় বিদির্ণ হইতেছে, যদি ব্যবস্থা নতি বিধিলঙ্ঘন না হইত তাহা হইলে আমি তোমার প্রান রক্ষা নিমিত্ত প্রাণ পণে যত্ন করিতাম, জয়স্থলের প্রচলিত বিধি অনুসারে তোমার প্রাণ দন্ডের ব্যবস্থা হইয়াছে যদি অনুকম্পার বশবর্তী হইয়া এই ব্যবস্থা করি তাহা হইলে চিরকালের জন্য সমাজের যারপর ন্যায় হ্রেয় অসাধু হয়ে থাকব, তবে আমার জে পর্যন্তক্ষমতা আছে সে পর্যন্ত করিতেছি, তোমাকে স্বায়ংকাল পর্যন্ত সময় দিতাছি এই সময়ের মধ্যে যদি কোন রূপে পাঁচ সহস্র মুদ্রা সংগ্রহ করিতে পারো তোমার প্রাণ রক্ষা হইবে নতুবা তোমার প্রাণ দণ্ড অপরিহার্য. অনন্তর তিনি কারাধ্যক্ষকে বলিলেন সোমদত্তাকে যথাস্থানে সাবধানে রাখ কারাধ্যক্ষ আজ্ঞা মহারাজ বলিয়া সোমদত্তের সহের প্রস্থান করিল লোকেরা উভয় পুরের,

বিজয়াবর্মা নিজ ভাতৃপুত্র বিজয়বল্লভের সহিত সাক্ষাত করিতে গিয়াছিলেন, তিনি চিরঞ্জীব ও কিংকরকে এত ভালোবাসিতেন যে যে আহ ক্ষণকালের জন্য তাহাদিগকে নয়নের অন্তরাল করিতেন না, সুতরাং জয়স্থল প্রস্থানকালে তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া যান, এই দুই বালককে দেখিয়াও তাহাদের প্রাপ্তি বৃত্তান্ত শুনিয়া বিজয়বল্লভের অতো অন্তকরণে নিয়তি সহোদয় উপস্থিত হয়, এবং দিন দিন তাহাদের প্রতি প্রাগাঢ স্নেহ সঞ্চয় হইতে থাকে প্রস্থান সমা সমাগত হইলে, ভাতৃব্য সবিশেষ আগ্রহ প্রদর্শন পুর্বক তাহার নিকত বালকদের প্রাপ্তি বাসনা জানাইয়াছিলেন তদনেশনে বিজয়বর্মা তবিয়ৎ প্রার্থনা পুর্ণ করিয়া সস্থানে প্রতিগমন করেন, অতিপ অভিপ্রেত লোভে সাথে সে আল্লাদিত হইয়া বিজয় বল্লভ পরম যত্নে চিরঞ্জীবের লালন পালন করিতে লাগিলেন, এবং সে বিষয় কার্যে উপযোগী বয়স প্রাপ্ত হইলে, তাহাকে এক কালে সেনা সংক্রান্ত পদে প্রতিষ্ঠিত করিলেন, চিরঞ্জীব প্রত্যেক যুদ্ধেই বুদ্ধিমত্তা, কার্যদক্ষতা, অকুতোভয়তা প্রভৃতি প্রভূত পরিচয় প্রদান করিতে লাগিলেন, একদা বিজয় বল্লভ একাকি কক্ষ মন্ডলে রুপে বিসৃত হইয়াছিলেন যে তাহার প্রাণ বিনাশের সম্পুর্ণ সম্ভবনা ঘটিয়াছিল সেদিন চিরঞ্জীবের বুদ্ধি কৌশলেও সাহসিকতার কারণে তার প্রাণ রক্ষা হয়.

ও বিলাসিনি নামে দুই পরম সুন্দরী কন্যা রাখিয়া পরলোক যাত্রা করেন, মৃত্যুকালের বিজয় বল্লভের হস্তে প্রিয় সমস্ত বিষয় ও কন্যাদ্বিদয়ের রক্ষ্যনা বেক্ষ্যনের সম্ভ্রান্ত ভার প্রদান করিয়া যান,

এই রুপে তিনি বিজয় বল্লভের স্নেহ পুর্ণ অনুগ্রহ বলে জয়স্থলের বর্ণণীয় ব্যাক্তি হইয়া উঠিলেন এবং স্বভাব সিদ্ধ দয়া সৌজন্য ন্যায় পরানয়তা ও অমায়িক ব্যবহার দ্বারা সর্ব সাদরে স্নেহের পাত্র ও সম্মান ভাজন হইয়া, পরম সুখে কাল যাপন করিতে লাগিলেন, চিরঞ্জীব অতি শৈশবকালে পিতামাতা ও ভ্রাতার সহিত বিয়োজিত হইয়াছিলেন, তারপরে তার কখনো তাদের কন সংবাদ পান নাই, সুতরাং জগতে তাহার আপনার কেহ আজ বলিয়া কিছুমাত্র বোধ ছিলনা, তিনি শৈশব কালের সকল কথাই ভুলিয়া গিয়াছিলেন, সমুদ্রে মগ্ন হইয়াছিলেন, কোন রুপে প্রাণ রক্ষা হইয়াছে, এ বিষয়টির অনতি পরিস্ফুট শ্রবন ছিল, জয়স্থলে তার অধিপত্যের সীমা ছিল না, যদি তিনি জানিতে পারিতেন সোমদত্ত তাহার জন্ম দাতা তাহা হইলে সোমদত্তকে এখণের জন্য কারাদন্ডে নির্বহ ভোগ করিতে হইত না, যদি বা সোম দত্ত জয়স্থলের উপস্থিত কনিষ্ঠ চিরঞ্জীব চিরঞ্জীবিও সেই দিবা পরিবারক কনিষ্ঠ কিঙ্কর সম বিব্যাহারে তথা উপনীত হইয়াছিলেন, তিনি স্বিয় স্বিয় পিতার ন্যায় ধৃত বিচলাইয়ানায়িত, অনার সঙ্গে নিগৃহিত হইতেন তাহার সন্দেহ নাই দৈবযোগে এক বিদেশি বন্ধুর সহিত সাক্ষাত হওয়াতে তিনি বলিলেন বয়স তুমি এদেশে আসিয়াছ কেন? কিছুদিন হইল এই জয়স্থল হেমকূটবাসী নিজের ও খেলাপ নিয়ম প্রবর্তিত হইয়াছে, তুমি হেমকূট বাসি বলিয়া কোন গ্রামে কাহার নিকট পরিচয় দিও না, মলয়পুরে তোমার জন্মস্থান এবং সেস্থানে তোমাদের বহু বিস্তৃত বাণিজ্য আচে কেহ জিজ্ঞাসা করিলে মলয়পুর, বাসী বলিয়া পরিচয় দিবে অতত্র লোকে তোমার প্রকৃত পরিচয় পাইলে নিসন্দেহে তোমার প্রানদন্ড হইবে, হেমকূট বাসী এক বৃদ্ধ বণিক জয়স্থলে আসিয়াছেন অধিরাজ্যের আদেশ ক্রমে, শৌর্য শৌর্য দিবেন, অন্ত অস্তাচল চুড়ায় অধিগ্রহন করিবার পুর্বেই তাহার প্রাণ দন্ড হইবে অতএব যতক্ষণ এখানে থাকিবে সাবধানে চলিবে আর আমার নিকট যাহা রাখিতে দিয়াছিলে লও এই বলিয়া, তিনি স্বর্ণ মুদ্রার একটি থলি চিরঞ্জীবের হাতে হস্তে পুনরাথাপিত করিলেন, তিনি তাহা সক্রিয় পরিচালকের হস্তে দিয়া বলিলেন কিঙ্কর এই স্বর্ণ মুদ্রা লইয়া পান্থ নিবাসে প্রতি গমন কর অতি সাবধানে রাখিবে কোন ক্রমে কাহারও হস্তে দেবে না এখন আমাদের আহারের সময় হয় নাই প্রায় এক ঘন্টা বিলম্ব আছে, এই সময়ে মধ্যে নগর দর্শন করিয়া আমি পান্থ নিবাসে প্রতি গমন করিতেছি তুমি যাও আর দেরি করিও না কিঙ্কর যে আজ্ঞা বলিয়া, প্রস্থান করিলেন, চিরঞ্জীব সেই দ্বৈতশিক কে বললেন বয়স কিঙ্কর আমার চিরসহচর ও যারপরনাই অই যারপরনাই বিশ্বাসভাজন, উহার বিশ্বাসের একটি গুণ আছে আমি যখন দুর্ভাবনায় উদ্ভুত হই তখন ও পরিহাস করিয়া আমার চিত্ত অপেক্ষাকৃত স্বাছন্দ সম্পাদন ও করে, এক্ষণে চল, অই বন্ধুদের নগর দেখিতে যাইবার পরে উহা পান্থ বিনাশের একসঙ্গে আহারাদি করিব, তিনি বলিলেন আজ আর বণিক আহারে নিমন্ত্রণ করিয়াছেন অবিলম্বে তদীয় আলয়ে যাইতে হইবে, তার নিকট, আমার উপকারের প্রত্যাশা আছে. অতএব আমায় মাফ কর. এখন আমি তোমার সঙ্গে যাইতে পারিব না, অপরাহে নিঃসন্দেহে সাক্ষাত করিব. এবং শয়নে সময় পর্যন্ত তোমার নিকটে থাকিব. এই বলিয়া সেই ব্যাক্তি বিদায় লইয়া প্রস্থান করিলে চিরঞ্জীব একাকি নগর দর্শনে নির্গত হইলেন, জয়স্থলবাসি চিরঞ্জীব অতি প্রত্যহ সে গৃহ হইতে বহির্গত হইয়াছিলেন, আহারের সময় উপস্থিত হইলেও তাহারহাতে প্রতি গমন করিলেন না, তাহার গৃহিনী চন্দ্র প্রভা অতি উৎকুন্ঠিত হইয়া কিঙ্করকে আহবান করিয়া বলিলেন দেখো কিঙ্কর এত বেলা হইল তবুও তিনি গৃহে আসিতেছেন না, তদুপরি কোন কাজে আবদ্ধ হইয়াছেন হয়ত আহারের সময় পর্যন্ত ভুলিয়া গিয়াছেন, তুমি যাও স্বত্বর তাহাকে ডাকিয়া আন, দেখিও যেন কোন মতের বিলম্ব না হয়, তাহার জন্মের সকলকার আহার বদ্ধম কিঙ্কর যে আজ্ঞা বলিয়া তৎক্ষণাৎ তৎক্ষণাৎ প্রস্থান করিল এবং কিয়তক্ষণ পরেই নগর দর্শনে ব্যবহৃত হেমকূট বাসী চিরঞ্জীবিকে দেখিতে পাইয়া স্বপ্রভু জ্ঞ্যানে স্বত্বর গমনে তাহার সন্নিহিত হইতে লাগিল চিরঞ্জীব যুগল কিঙ্কর যুগল ব্রম্ভ কালে সর্বাংশে একা কৃত হইয়া একা কৃত হইয়া ছিলেন এখনও তাহারা অবিকল সেরূপ ছিলেন, বল বৃদ্ধি বা অবস্থ ভেদ নিবন্ধন কোন অংশে আকৃতির কিছু মাত্র বিভিন্নতা ঘটে নাই সুতরাং হেমকুটবাসী চিরঞ্জীবকে দেখিয়া যারা করেন, যেমন স্বিয় প্রভু বলিয়া ভুত জন্মিয়াছিল, জয়স্থলবাসি কিঙ্করের সামনে প্রধান আচার্জ তাকে দেখিয়া হেমকূট বাসী চিরঞ্জীব এমনই স্বীয় পরিচায়ক বলিয়া ভুত জন্মিল সে যে, সে যে তাহার সহদর কিঙ্কর নয়, তেমনি তাহার কিছুমাত্র উপলব্ধি করিতে পারিলেন না, তদানুসারে তিনি কিঙ্করকে জিজ্ঞাসিলেন কি হে কি হে তুমি স্বত্বর আসিলে কেন? এসে বলিল এত সত্বর আসিল কেমন বরং এত বিলম্বে আসিলে কেন, বলুন বেলা প্রায় দুই প্রহর হইল আপনি এ পর্যন্ত গৃহে না যাওয়াতে কত্রী ঠাকুরানী এ বিষয়ে, উৎকন্ঠিত হইয়া আছেন অনেক ক্ষণ আহার সামগ্রী প্রস্তুত হইয়াছে এবং ক্রমে শীতল সময়ানুক্রম শীতল হইয়া রইয়াছে ক্রমে শীতল হইয়া হইতাছে, এবং শীতল হইয়া হইতাছে এর ফলে তারা প্রথমে

আপনি গৃহে যান নাই কারণ আপনকার ক্ষুধা নাই, আপনাকয়ার ক্ষুধা নাই করান আপনি বিলক্ষণ জলযোগ করিয়াছেন কিন্তু আপনকার অনুপস্থিতির জন্য আমরা অনাহারে মারা পড়িতেছি এই সব কথা শুনিয়া হেমকূটবাসী চিরঞ্জিব ভাবলেন পরিহার, পরিহার পরিহার স্বরুপ পরিহাস রসিক কিঙ্কর কৌতুক করিতেছে, তখন কিঞ্চিত বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন কিঙ্কর আমি এখন তোমার পরিহাস রসে অভিলাসী নহি, তোমার হস্তে যে স্বর্ণ মুদ্রা দিয়াছি তা কাহার নিকট রাখিয়া আসিলে বল, সে চকিত হইয়া বলিল সে কি আপনি স্বর্ণ মুদ্রা আমার হাতে কখন দিলেন কেবল বুধবার দিন স্বর্ণকারকে দেওয়ার জন্য চারি আনা দিয়াছিলেন, সেইজন্য সেই দিনেই তাহাকে দিয়াছি তাহার নিকটে আমার নিকটে রাখি নাই, স্বর্ণকার কত্রী ঠাকুরানির মেরামত করিয়াছিল শুনিয়া সাথে সাথ কুপিত হইয়া চিরঞ্জীব বললেন কিঙ্কর এ পরিহাসের সময় নয় যদি ভালো চাও তাহলে স্বর্ণ মুদ্রা কোথায় আছে বল, আমরা ঘটনাক্রমে নিতান্ত অপিরিচিত, অবান্তর দেশে আসিয়াছি, কি সাহসে কোন বিবেচনায় এত এত স্বর্ণমুদ্রা অপরের হাতে দিলে? কিঙ্কর বলিল মহাশয় আপনি অভা আহারে বসিয়া পরিহাস করিবেন আমরা আল্লহদিত চিত্তে শুনিব. এখন আপনি গৃহে চলুন, কত্রী ঠাকুরানী সত্বর আপনারে লইয়া যাইতে বলিয়া দিয়াছেন. বিলম্ব হইলে কিনবা আপনারে না লইয়া গেলে আমার লাঞ্ছনার সীমা থাকিবেক না, হইত প্রহার পর্যন্ত হইয়া যাবে, চিরঞ্জীব নিতান্ত অধৈর্য হইয়া বলিলেন কিঙ্কর তুমি বড় নির্বোধ যাও তো আমার ভালো লাগিতেছে না. ততই তুমি পরিহাস করিতেছ বারংবার বারণ করিতেছি কথা ক্লান্ত খান্ত হইতেছে না, আহ দেখো সময়ে সকলে ভালো লাগে অসময়ে অমৃত বিশাল বিষ তুল্য বোধ হয়, যাহা হউক আমি তোমার কে সহস্র স্বর্ণ মুদ্রা দি তা কোথা রাখিলে বল,

তাহার ভয়ে আমি হইতেছি, তিনি স্বত্বর আপনাকে বাটিতে লইয়া যাইতে বলিয়া দিয়াছেন, আপনারে লইয়া না গেলে আমার লাঞ্ছনার একশেষ ঘটিবে, অতেব বিনয় করিয়া বলিতেছি স্বত্বর গৃহে চলুন তিনি ও তাহার ভগিনী আকুল চিত্তে আপনকার প্রতীক্ষা করিতেছেন, এই সকল কথা শুনিয়া ক্ষোভে কম্পিত কলেবর হইয়া চিরঞ্জীব বলিলেন আরে দুরাতন তুমি কোন কোন কত্রী ঠাকুরানির কথা উল্লেখ করিতেছ তোমার কত্রি ঠাকুরানি কে কিছুই বুঝিতে পারতেছি না, কিঙ্কর বলিলেন কেন মহাশয় আপনি কি জানেন না আপনার সহধর্মিনীকে আমরা সকলে কত্রী ঠাকুরানী বলিয়া থাকি তিনি ভিন্ন আর কাহাকে কত্রী ঠাকুরানির বলিব, তিনি আমার আপনাকে গৃহে লইয়া যাইবার নিমিত্ত পাঠাইয়াছেন চলুন আর বিলম্ব করিবেন না আহারের সময় বহিয়া যাইতেছে, চিরঞ্জীব বলেন নিসন্দেহে তোমার বুদ্ধি ভ্রংশ হইয়াছে নতুবা উন্মাদ প্রস্ত্রের ন্যায় কথা কহিতে না, আমি কবে কোন কামিনীর পানি গ্রহন করিয়াছি যে বারংবার আমার সহ ধর্মিনী উল্লেখ করিতেছ, এইখানে আমার বাতি কোথায় যে আমার বাটিতে লইয়া যাইবার জন্য এত ব্যস্ত হইতেছ, এই ভাষন শুনিয়া হাসি মুখে বলিল মহাশয়, এ দেখিতেছি আপনার ও বুদ্ধি ভ্রংশ হইয়াছে আপনি উন্মাদ গোত্রের ন্যায় কথা কহিতেছেন, এই সকল কথা কত্রী ঠাকুরাণের কর্ণ গোচর হইলে তিনি আপনাকে বিলক্ষণ শিক্ষা দিবেন, তখন এখানে আপনকার বাটি আছে কিনা এবং কখনো কোন কামিনীর পানি গ্রহন করিয়াছেন কিনা অখিলেশ বুঝিতে পারিবেন, যাহা হউকআপনি কেমন করিয়া এমন রসিক হইয়া উঠিলেন বলুন, চিরঞ্জিব আর সহ্য করতে না পারিয়া এই তোমার পাগলামির গল্প কর এই বলিয়া তাকে প্রহার করিতে আরাম্ভ করিলেন, কিঙ্কর হত বুদ্ধি হইয়া পড়িল মহাশয় অকারণে প্রহার করেন কেন আমি কি অপরাধ করিয়াছি, আপনকার ইচ্ছা হয় বাটিতে যাইবেন না ইচ্ছা হয় না যাইবেন, যাহার কথায় আপনাকে লইয়া যাইতে আসিয়াছিলাম তাহার নিকটে চলিলাম ইহা বলিয়া কিঙ্কর প্রস্থান করিলেন, চিরঞ্জিব মনে মনে আবলন করিতে লাগিলেন বলিলেন কোন ধুর্ত কৌশল করিয়া কিঙ্করের উপার্জিত স্বর্ণমুদ্রাগুলি হস্তোগত করিয়াছে, তাহাতে উহার বুদ্ধি ভ্রংশ হইয়াছে, নতুন এত প্রলাপ বাক্যের উচ্চারণ করিবে কেন? প্রকৃতিস্থ ব্যাক্তি কখনোই এরূপ অসংলগ্ন কথা বলে না হইত হতভাগ্য উন্মাদগ্রস্ত হইল, সকলে বলে জয়স্থলে ইন্দ্রজালিক বিদ্যা বিলক্ষণ প্রচলিত এখানকার লোকের এরূপ প্রছন্ন বেশি চলে, যে উহাদিগকে কোন মতে চিনিতে পারা যায় না, উহারা দুর্বিবহ মায়া দুর্বিবহ মায়াজাল বিসৃত করিয়া বৈদেশিক লোকের ধনে প্রানে করে শুনিতে পাই এখনকার কামিনীরা নিতান্তই মায়াবিনী, বৈদেশিক পুরুষদের অনায়াসে মুগ্ধ করিয়া ফেলে, একবার মোহ জালে বদ্ধ হইলে আর নিস্তার নাই, আমি এখানে আসিয়া ভাল করি নাই শীঘ্র পলায়ন করাই শ্রেয়, আর আমরা নগর দর্শনে আমুদে কাজ নাই পান্থ নিবাসে যাই, এবং অবিলম্বে স্থান হইতে প্রস্থান করিতে পারি তাহার উদ্যোগ করি, এখানে আর এক মুহুর্ত থাকা উচিৎ নহে, চিরঞ্জিব এই বলিয়া নগর দর্শন কে বিসর্জন দিয়া আপন মনে স্বতে গমনে মাতৃভাষায় উদ্দ্যেশ্যে প্রস্থান করিল, কিঙ্করকে চিরঞ্জিবের অণ্বেশণে প্রেরণ করিয়া চন্দ্রপ্রভা সহদরাকে বলিতে লাগিলেন বিলাসিনী দেখ প্রায় চারি দন্ড হইল কিঙ্করকে তাহার অনুসন্ধানে পাঠিয়াছি, না এর পর্যন্ত তিনি আসলেন না, কিঙ্করই ফিরিয়া আসিলেন, কারণ কি কিছুই বুঝিতে পারিতেছি না? বিলাসিনী বলিলেন আমার বোধ হইতেছে কোন স্থানে নিমন্ত্রণ হইয়াছিল, অনুরোধ এড়াইতে না পারিয়া তথায় আহার করিয়াছে, অতএব আর তাহার প্রতীক্ষায় বসে থাকিবার প্রয়োজন নাই চল আমরা আহার করি, বেলা অতিরিক্ত হইয়াছে আর বিলম্ব করাও উচিৎ নয়, আর তোমায় একটি কথা বলি তাহার আসিতে বিলম্ব হইলে তুমি এত বিষণ্ণ হোউ কেন, এমনকি চল্লিশবার আক্ষেপ কর পুরুষেরা সকল বিষয়ে সম্পুর্ন শতছেদ্য,

স্ত্রী জাতি নিতান্তই পরাধীন, সুতরাং তাহাকে অনেক সহ্য করিয়া কাল হরন করিতে হয়, তাহাদের অভিমান করা বৃথা, শুনিয়া স্ত্রী স্বাভাবের হইয়া চন্দ্রপ্রভা বলিলেন,

ইহার কোন কারণ নাই, যেদিনই আপন ইচ্ছা মনে ইচ্ছা মত চলিবেন আমি আমার ইচ্ছামত চলিতে পারিব না কেন? বিলাসিনী বলিলেন কারণ তাহার ইচ্ছা তোমার ইচ্ছার বন্ধন শৃঙ্খলা স্বরুপ, চন্দ্রপ্রভা বলিলেন ভুগর্ব ব্যাতিত আজকে রকম শৃঙ্খলা বন্ধন সহ করিবেন. বিলাসিনী বলিলেন দিদি তুমি না বুঝে এরূপ উদ্ধত ভাবে কথা কহিতেছ, স্ত্রী জাতি অর্ধেক অসদৃশ্য, সাধারণত পরিমানে পরিণামে ক্লেশের কারণ হইয়া উঠে, জলে স্থলে, নভোমন্ডলে যেখানে দৃষ্টিপাত করো স্ত্রী জাতির স্বাধীনতা দেখিতে পাইবেনা, কি জলচর কি স্থলচর কি নভোশ্চর যে ভাবেই এই নিয়মের অনুসরন করিয়া চলিতে থাকে, এই সকল কথা শুনিয়া চন্দ্রপ্রভা কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন, অন্যত্তর বদনে পরিহাস বসনে, বলিলেন এই পরাধীনতার ভয়ে বুঝি বিবাহ করিতে চাহ না, বিলাসিনি হাস্য মুখে উত্তর দিলেন হ্যাঁ, হ্যাঁ এও এক কারণ বটে, তদভিন্ন অবিবাহিত অবস্থায় অন্যভিত নোনা অসুবিধা আছে , চন্দপ্রভা বলিলেন আবার বোধ হয় তুমি বিবাহিতা হইলে পুরুষের আধিপত্য অনায়াসে সহ্য করিতে পারিবে, বিলাসিনী বলিলেন পুরুষের অভিপ্রায় বুঝিয়া চলিতে বিলক্ষন রূপে অভ্যাস না করিয়া আমি বিবাহ করিব না, চন্দ্র প্রভা শুনিয়া হাসিমুখে বলিলেন মোহিনী, জতই অভ্যাস কর না কেন কখনোই অবিলুপ্ত চিত্তে সংসার ধর্ম সম্পন্ন করিতে পারিবে না. পুরুষের পদে পদে অত্যাচার কত সহ্য করিবে বলো তুমি পুরুষের আচরণে সবিনয়ে সৎ বিশ্বাস অবিশ্বাস জানো না এই জন্য ও রূপ বলিতে, যখন ঠেকিবে তখন শিখিবে, এখন মুখে অরুপ বলিলে কি হইবেক, বিশ্বাস তো পরেও আমরা উপদেশ দিতে বিলক্ষণ পটু. আপনার বেলায় বুদ্ধি ভ্রংশ ঘটে তক্ষন তখন বিবেচনাও থাকে না, সহিষ্ণুতা ও থাকেনা. তুমি এখন আমার ধৈর্য অবলম্বন করিয়া কথা বলিয়াছ, কিন্তু যদি কখন বিবাহ কর আমার মত অবস্থায় কত ধৈর্য অবলম্বন করিয়া চল, চল দেখিব.

কে বলছেন ঠিক চিনতে পারলাম না।

ওহো! শামিমা দিদি। হ্যাঁ বলুন বলুন বলুন। শুনতে পেরেছি। বাড়ির সব কেমন আছে? হ্যাঁ হ্যাঁ দিদি। শামিমা দিদি। হ্যাঁ বুঝতে পেরেছি আমি। আচ্ছা আচ্ছা। খুব ভালো সংকল্পটা নেয়া হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে এরকম বুদ্ধিটা কে দিলো?

কোথায় জায়গাটা নিয়েছিস বল্তো?

বেশ ভালো বেশ ভালো। খুব সুন্দর। খুব ভালো লাগলো খুব ভালো লাগলো। বল বাড়ির সব কেমন আছে? সবাই ভালো আছে রে। আর সব ঠাকুর মঙ্গল করে রেখেছে তাই আমরা ভালো আছি, নাইলে আমাদের তো নিজের ক্ষমতা কিছুই নাই।

সেই toto টাকে একদম সারাজীবনের মতো রেখে দিতে হবে কারণ সে আবার যদি পাল্টে যায় তখন ফের আবার টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে। আমাদের যেমন যে বাঁধা-ধরা একজন আছে গাড়ি ছোটা হাতি নিয়ে আসলে সেই ছোটা হাতিতে আমাদেরকে জিনিসপত্র যেমন দিয়ে যায় সেরকম type এর তোকেও দেবো। তো সেইরকম অনুযায়ী তোর কাছে সেরকম toto আছে? কথাটা হ্যাঁ না toto একদিকে খুব ভালোই যায় আর তোর প্রথম প্রথমেই যা ঔষুধপত্র লাগবে তারপর তো টুকিটাকি কথা কাটাকাটা আসছে তোর। শুনতে পাচ্ছিস? hello । কিরে, কোথায় গেলি? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে প্রচন্ড কথা কাটাকাটি আসছে, প্রচন্ড কথা কাটাকাটি আসছিলো।

বল মালটা তুলবি কি বল? মালটা তুলবি তো কি হয়েছে বল? হ্যাঁ বল! না, না আমি কিছু মনে করছিনা কিন্তু হ্যাঁ বার বার যদি network কাটাকাটি হয় তাহলে তো phone টা না কাটাটাই উচিৎ। ঠিক না? সব তো অসুবিধা হয়ে যাবে পরবর্তীকালে। তো, ঠিক আছে এখন যখন network টা খুব ভালো আছে তাহলে তাহলে কথা বল।

আমি বুঝতে পেরেছি। আমি বলতে চাইছি যে, প্রথম প্রথম তোর কি প্রত্যেক সময় কি তোর ছোটা হাতি লাগবে? তোর তো wholesale এর ওষুধের দোকান নয়। তোর তো এমনি ওষুধের দোকান। আচ্ছা আচ্ছা সেটাতো আমাকে আগে বলিসনি, ঠিক আছে বুঝে গেছি। তো, ঠিক আছে আমার ছোটা হাতিটা তোর hospital এর ওইদিকে যে দোকানটা আছে সেখানে প্রত্যেকদিন দিয়ে দেবে। প্রত্যেক যখনই তুই অন আহ মানে সেটা তুই আমাকে বলে দিবি তখন আমি পাঠিয়ে দেবো। আর এইখানকার জন্য একটা ছোট মানে নিতে তো পারবি প্রথম প্রথম আমার ছোটা হাতিটা তোকে দিয়ে দিবে কারন ওষুধ তো কম হয় না, অনেক ওষুধ হয়। তারপরে আবার সেইটাকে উম ভাগ ভাগ করতে হয়। তোর কাছে প্রথমে বল কত টাকা আছে? সে টাকাটা তোকে তো লাগাতে হবে। এক লাখে ওষুধ কিন্তু আসবে না। কারন এখনকার যা দাম জিনিসপত্রের প্রত্যেকটা, আর হ্যাঁ তোকে তো একটা fridge ও কিনতে হবে। তো fridge কিনেছিস? কারন injec~ বেশ! কারন ওষুধ এমন এমন ওষুধ আছে, যে ওষুধগুলো যেমন তুই বললি injection হ্যাঁ তারপরে আর একটা অনেক রকমের ওষুধ হয় যে ওষুধগুলো fridge এর মধ্যেই রাখতে হয়। যেটা বাচ্চাদেরকেও কিছু কিছু জায়গায় দিতে হয়। তো সে সব জিনিসপত্র, সে সে ওষুধ সেগুলো ওই ঠাণ্ডা জায়গাতেই রাখাটা ভালো। এবার আমি বলতে চাইছি যে, তাহলে আহ তোর কি কি ওষুধ লাগবে বলতো?

ciplox আছে ciplox একটা A plus আছে আর একটা B plus আছে। A plus টা ব্যবহার হয় বেশি, না B plus টা ব্যবহার হয় বেশি? আচ্ছা A টা পাঠিয়ে দিলাম। A আবার ciplox আবার sugar free আছে একটা, sugar আছে। কোনটা? ঠিক আছে, তুই চোখেরটাই চাইছিস সেটা আমি বুঝতে পারছি, দেখ তোর বাবার যদি চোখের problem টা দূরের যদি হয় তাইলে আহ বাবার নয় মানে লোকজনের বেপ~ বেশি চাহিদা কোনটা? C~ Ciplox A টা না Ciplox B টা? হ্যাঁ তাহলে ওটা এক peti তুলে নে। ওটা এক peti তুলে রেখে দে আর ওটাতো উম expiry date যদি বলিস, যদি শেষ হয়ে যাওয়ার যে তারিখটা সে তো পাঁচ বছরের থাকে আহ তিন বছরের থাকে। তো তিন বছর যদি হয় তাইলে তো তোর কোন অসুবিধা নাই। এক peti তুলে নে তারপরে sugar এর ওষুধগুলো আছে যাবতীয় সব mix on করে আমি তোকে তাহলে কিছু কিছু করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ring covid আছে। ওটা এক peti পাঠিয়ে দেবো না কিছু পাতা? আচ্ছা! Then কাশি syrup এগুলো লাগবে নাকি? কাশি syrup তারপরে উম উহ

আচ্ছা! মাথা ব্যথা, পেটে ব্যথা, জ্বর, কাশি আচ্ছা এইগুলো পাঠিয়ে দেবো তাইতো? তো আহ হ্যাঁ! ছয়শ পঞ্চাশটাই পাঠাবো। এখন ওটাই চলছে তার কার~ কারন হচ্ছে করোনা time এ বেশিরভাগ দেখছি এখন সময়ে করোনা time এ যে তুই করোনার সময়ে যে দোকানটা তুই খুললি, তোর খুব ভালো হবে। দেখবি কোন customer সব মানে সব গ্রাহকই সব দোকান বন্ধ পাবে কিন্তু আমাদের ওষুধের দোকান কোন সময়ে বন্ধ পাবে না। তার জন্য খুব ভালো ব্যবসাটা তুই নেমেছিস। আহ Oxygen toxygen লাগবে নাকি? কারন hospital এর পাশে hospital এর পাশে আছিস তো। হ্যাঁ pan forty, rapid d তারপরে omej, pantocid DSR, pantofast এগুলো সবই আছে। বেশ! ঠিক আছে, ওটা পাঠিয়ে দেবো কোন অসুবিধা নাই। ঠিক আছে কোন অসুবিধা নাই, কোন অসুবিধা নাই। হ্যাঁ! পেয়েছি ঠিক আছে। আর কিছু লাগবে? আহ হ্যাঁ lip brush আহ আছে। আর একটা কথা মানে মহলম টহলম লাগবে নাকি মানে volini DFO gel, proxym gel? ঠিক আছে proxym gel টা পাঠাবো। ওখানে volini বা DFO gel রাখছিস না?

আচ্ছা বেশ ঠিক আছে। আর উম ওখানে তো syringe লাগবে নাকি মানে injection? কাউকে যদি কেউ treatment নিটমেন্স নিতে আসে এগুলো লাগবে তো নাকি? আচ্ছা ঠিক আছে। পাতলা needle টা পাঠিয়ে দেবো, যেটা সব থেকে সরুটা এর pin মতো।

হুম! হ্যাঁ বেশ ঠিক আছে। বেশ তাহলে ভালো থাকিস। হ্যাঁ রাখবি। বলছিলাম তার আগে তুই একবার আমাকে কিন্তু মানে আহ দোকানের সব কিছু নিয়েছিস তো মানে যে যে মানে দরকার কাগজপত্র? আচ্ছা বেশ ঠিক আছে, তুই গিয়েই আয় তারপরে না হয় বলবি। ঠিক আছে বেশ রাখ। Hello

আপনি কি জয়ন্ত মুখার্জী বলছেন?

আচ্ছা আহ বলছিলাম Hello madam বলুন। Hello?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

হ্যাঁ বলছি যে আপনি আহ insurance company তে কাজ করেন?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

আমি জানতে চাইছিলাম যে আপনার কোথায় কোথায় insurance আছে? আপনি কোন কোন company তে insurance করেছেন? আর কি কি benefit পেয়েছেন? সেটা একটু যদি বলেন ভালো হয়। দেখুন insurance বলতে তো basically আমার আহ life insurance একটা হয় সেইটা আছে। আর life insured আমার গাড়ির insurance হয়। তো নানা রকমের insurance হয়। তো insurance বলতে আহ এমনিতে term insurance যেগুলো হয় বা life insurance যেগুলো রয়েছে। তো আহ আমি আপনি কি আমার সবরকমের কি কি insurance আছে? আহ সেগুলো জানতে চাইছেন নাকি? হ্যাঁ সবরকম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

আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আমার আহ family র কিছু mediclaim insurance রয়েছে। plus life insurance রয়েছে। life insurance বলতে আমার এল আই সি